Arbi কেমন আছেন আপু? Arbi ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো Arbi ভালো, কী করছেন? এই শুয়ে শুয়ে একটা উম অ্যাঁ website এ গিয়েছিলাম, phone এ job এর উম BD

হ্যাঁ হ্যাঁ BD job dot com. আচ্ছা আচ্ছা circular দেখতেছেন?

circular job এর circular দেখতেছেন? হ্যাঁ job এর circular দেখতেসি recently, final year এ উঠলাম তো, তো আর কয়েক দিন পরে fresher হব, টুকটাক খোঁজ রাখতেসি আরকি আমার তো অনেক কাজের যে pressure বাপরে

আমি তো ওই যে সারাদিন job এর pressure, এখন ঘুম আসতেছে না আবার সকালে duty আছে সকালে জ~ যাইতে হবে office এ ও আচ্ছা, কী ধরনের job করেন আপনি?

আমি তো একটা, আমি তো একটা company তে আপনার accounts এ আছি, private company তে. ও, ও আচ্ছা. অ্যাঁ আপনার কী? উম বলেন আপনার কী ধরনের job করার ইচ্ছা?

আর যদি না হয় তাহলে কী বলবো corporate job গুলো, bank এর job গুলো ভালো লাগে decent জ~ job তাছাড়া ও বিভিন্ন company এর যে corporate job গুলো আছে ও গুলো try করবো. company এর যা অবস্থা বাপ রে বাপ, বেকার থেকে থেকে থেকে অভিশপ্ত হয়ে হয়ে হয়ে হয়ে last এ যে three month হলো job এ ঢুকছি মনে করেন তাও তো হয় না হয় না আমার বাবার accident হয়েসে মনে করেন যে আবার army র colonel ছিলেন

তিনি তিনি reference করে দিয়েছেন তার বন্ধুর company তে, এই ছাব্বিশ হাজার, ছাব্বিশ সাতাশ হাজার টাকার salary র একটা চাকরি, ছোট খাটো একটা চাকরি, এর জন্য মনে করেন যে সেই colonel সাহেবের reference লাগবে, সে আবার stamp এ সই ও করে দিসে আমার বেপারে দেশের চাকরি বাকরির এত খারাপ অবস্থা, মানুষ চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ হয়ে গেল হ্যাঁ আসলে বাংলাদেশের চাকরির বাজার খুবই খারাপ এর পিছনে আসলে কী বলব আমরা সবাই তো চাকরির পেছনে দৌড়াই কেউ উম উদ্যোক্তা হতে চায় না ঠিক আসে, উদ্যোগটা না হলে তো create উচিত উচিত এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, আপনারা উদ্যোক্তা হন উদ্যোক্তা হয়ে, মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, আমরা কি তা করতে পারছি আমাদের আছে কিন্তু অনেক কিছুই অনেক ability ও আছে অনেকের, অনেকের অনেক কিছু সুযোগও আছে কিন্তু আমরা কি করছি অবহেলা করছি, একটা

কিন্তু কী বলব আমাদের guardian দের উম back dated mind কে আমি দায়ী করবো

চেষ্টা করেছিলাম নিজে উদ্যোক্তা হওয়ার, যদিও zero পুজি ছিল আমার কাছেকী উম তো কী হয় কি বড়রা আসলে demotivated করে আমাদেরকে, কী করতাসিস, খালি খালি খাটতাসিস, হবে না কিছু হবে না শুধু শুধুই টাহাগুলো নষ্ট করতাছিস হ্যাঁ একবার ধান্দা করেছিলাম

ভাবছিলাম ক্যাপসিকাম চাষ করব আমাদের একটা জমি পরে আছে

চাষ করবো, এবার ক্যাপসিকাম চাষ করবো শুনে আমার family থেকে support দিল, আত্মীয়-স্বজন বলে কি, তুমি কি কৃষক হয়ে যাবা?

management এ management এ BBA করে তুমি কৃষক হবা? তাহলে গ্রামে যাও ধান পাট করো লাভ হবে, বিভিন্ন কটু কথা, আর করা হয়ে ওঠেনি সেটা

রাইখে দেয় ঠিক আসে যখনই কেউ এগোইতে যাবে ওই garbage আরকি বের হয়ে পরে তাদের ঠিক আসে, এটা হচ্ছে সমস্যা আর বাংলাদেশের government ও আসলে উম উম উনি যে কি বলব young generation দের নিয়ে অতটা সতর্ক না আমার মনে হয়, আর আমাদের নিজেদেরও কিছু গাফিলতি আছে কারণ আপনি মানে গুলো দেখেন আপনি কিন্তু, দক্ষ কর্মী পাবেন না skills আ মুশ ইয়া পাবেন না, candidate পাবেন না বেহির ভাগই আমরা কি shortcut way তে টাকা কামাইতে চাই, যেটা আসলে সম্ভব না. যার কারণেই আমরা বিপদে পরি, বুঝছেন?

আসলে সব মিলিয়ে ভাবতে গেলে আমাদের বাংলাদেশে এখন job এর, বাজার খুব খারাপ, খুব খারাপ অবস্থা. আমার কথাই বলি আমি graduation করে দুই বছর বসেছিলাম, কোনো job পায়নি আমি. উম এই জন্য তো ভাই সেই ভয়ে আপনি তো উম মানুষটির কাছে job পাবেন একটা সময়টা, এই জন্য ভয়েই আমি আগে আগে চাকরি দেখতাসি, ঠিক আছে?

decision নিসেন আপনি, এই ভাবে আগায়ে যান, আমি Hindi রাখি আপনার জন্য আল্লাহ যেন সঠিক পথে আপনাকে এগিয়ে দেয়. উম হম Hindi করবেন আপনারা বড় ভাই~ brother আসেন, আপনাদের থেকে যেন আশাজ্য নিয়ে ভালো একটা নির্দিষ্ট track এ যেতে পারি একটা ভালো track এ যেতে পারি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে, সবার জন্য Hindi রাখি সবাই ভালো থাকুক হম সেটাই উম তারপর হচ্ছে

কী অবস্থা বলেন job এর কী preparation নিতে চাচ্ছেন, কী sector এ যেতে চাচ্ছেন, বলেন ওই যে বললাম না যে BCS দিতে চাই, দিতে চাই বলতে আমার অ্যাঁ family থেকে আরকি উম চাপ সৃষ্টি করতাসে, তো আমার BCS এ আসলে সাধারণ পছন্দ না

না অন্য প্রশাসন না হইলে ভালো হয় না

আমারও খুব স্বপ্ন প্রশাসনে, আমারও খুব স্বপ্ন, একজন প্রশাসনিক cradet যদি হতে পারতাম জীবনে স্বপ্ন স্বপ্ন চেষ্টা করেন আপনি কি BCS এর জন্য চেষ্ঠা করসেন কখনো? চেষ্টা করি নাই ভাবতেছি যে কিছু দুই একদিনের ভিতরে বা উম short time এর ভিতরে বই খাতা কিনে বসে পরবো উম হ্যাঁ হ্যাঁ বসেন সমস্যা নাই চেষ্টা করেন, চেষ্টা করে, না করে তো স্বপ্ন সফল হবে না বুঝছেন সম্ভব আমারও আমার কাছে না হলে admin উম female হিসাবে admin cadet এ চাকরি বাকরি করতে সুবিধা হবে, ঠিক আসে? admin ই হচ্ছে আরামদায়ক চাকরি আমি যতদূর শুনেছি আসলে

office এসব জায়গায় দিয়ে দেয়, government এ ভালো ভালো জায়গায় দিয়ে দেয় আরে বাবা ওখানে যে স~ ঘুষের কি খেলা না ভাই ঘুস টুস খাওয়ার Hindi নেই ভাই, তাইলেই হবে. আল্লাহ ভরসা, আল্লাহ যা করবেন, ভালোর জন্যই করবেন, tension নিবেন না, নিজের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন আপনি পারবেন হম সেটাই, চেষ্ঠা করবো ভাবতেসি আমি হচ্ছে উম আমার কাসে যে একটা অ্যাঁ family crisis গেসে তো বাড়িতে ছিলাম, এখন অ্যাঁ হচ্ছে আসছি, তো ভাবতেসি পড়াশোনা start করবো শুরু করেন, শুরু করেন পড়াশোনা start করেন, পড়লে ভালই হবে আপনি উম ভালো জায়গা থেকে পড়াশোনা করতেছেন বের হবেন এরপরে ভালো একটা কিছু করেন এটাই আমাদের সবার চাওয়া আমি চাই সবাই ভালো থাকুক, সবার life টা ভালো হোক সুন্দর হোক, হ্যাঁ হ্যাঁ সেটাই সুন্দর একটা life তো আমরা সবাই deserve করি তাই না, আসলে কি মনে হয় আমার দুনিয়াটা হচ্ছে, কষ্টের জায়গা ঠিক আছে, দুনিয়া কিন্তু মনে কইরা দেহেন আপনি, মুসলিম যে Hindi মানুষকে শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠানো হয়েছিল, ঠিক আসে শাস্তি স্বরূপ পাঠানো, দুনিয়াতে এসে আমরা শান্তি খুঁজে বেড়াই, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ সেটাই শান্তি করে, বাঁচতে হবে তো বুজছেন, সারাক্ষণ যদি দুখী মনে থাকি, উম তাহলে তো বাচতে পারব না কিন্তু আমরা ভুলে যাই মানে এই সুখ, এত সুখ খুঁজি যে ভুলেই যাই যে আমাদের আসলে শাস্তি স্বরূপ এখানে পাঠানো হয়েছে এটা আসলে মনে থাকে না আমাদের উম, যাই হোক চাকরি বাকরির জন্য চেষ্টা করতাছি Hindi করবেন আমার জন্য, মাঝে মাঝেই help চাইতে পারি, call করতে পারি

আপনি আপনি, আপনিও আমার জন্যে Hindi করবেন যাতে আরো ভালো কিছু করতে পারি এখানে পড়ে থেকে যাতে আমার পচে মরা না লাগে, আমি totally fed up হয়ে গেছি এই চাকরির ওপরে বুজছেন কোনো duty নাই, pressure নেই তাও fed up হয়ে গেছি ভাল্লাগেনা, ভালো কিছু করতে হবে নিজের অবস্থানের পরিবর্তন করতে হবে, মানে সব স্বপ্নগুলো সামনে দিয়ে ঘুরে বেড়ায় কিন্তু ধরা ছোঁয়ার সাধ্যের বাইরে হয়ে যায় এরকম একটা অবস্থা

উম বাংলাদেশের government চাকরি গুলোতে চেষ্ঠা করব আমি অন্যান্য জায়গায় মানে হোক আর না হোক অ্যাঁ experience হওয়ার জন্যে apply করেছি কিন্তু ভাই বিশেষ অ্যাঁ বিশেষ করে সবই আরকি demotivate করে, যাচ্ছ তো যাও ঘুস, government মানেই হচ্ছে ঘুস, কিন্তু recently এখন উম অ্যাঁ বড় ভাই না কি বলব senior এর সথে আলাপ হইলো উনি হচ্ছে BCS cadet এ হচ্ছে ছাব্বিশ তম হয়েছিল বোধয়

most senior আরকি, তো তো উনি বলল আসলে, হ্যাঁ ঘুসের বেপারটা লেনদেন হয়, আমাদের job sector এ কিন্তু সেটা আসলে উম অ্যাঁ নিম্ন অ্যাঁ শ্রেনীর পদ গুলোতে বিশেষ করে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেনীর পদ গুলোতে বেশি ঘুষের লেনদেন হয়, যারা প্রথম শ্রেনীর আম ইয়ে থাকে candidate থাকে বা cadet থাকে এরা আসলে উম অ্যাঁ এদের মধ্যে আসলে মেধা যাচাই করেই নাকি নেওয়া হয়

এসব জায়গায় আসলে ঘুষের কোন খেলা টেলা নেই

আমি guilty হই বা আমার কোনো পা~ ইয়ে থাকে problem থাকে সেই ক্ষেত্রে হম এটাই দেখলাম বলল তুমি চেষ্টা করো মেধা, আমি যতদূর জানি মেধা দেখাইতে পারো তোমার মেধার মূল্যায়ন হবে, তো কথাটা শুনে বেশ motivated হইলাম আমি আরকি তাই না জানি BCS তো আসলে উম পরিশ্রম ঠিক আছে, মেধা পরিশ্রম দিয়ে হয় ভাগ্যেরও ব্যাপার আছে মনে করি BCS এ টেকা অনেক ভাগ্যের ব্যাপার অনেক কিছু অনেক competition, অনেক কিছু পার করে দেখতে হয়, যেটা দেখে আমার ওই লিখিত, যে হচ্ছে viva

medical test হয়, হ্যাঁ medical test হয় dope test, medical test কত রকম test

আপনাকে সঠিক পথে এগিয়ে দিক সহজ করে দিক আপনার জীবন ব্যবস্থা এটাই Hindi রাখি হম সেটাই ভায়া হচ্ছে graduation আপনার কত সাল এ হয়েছে? আমি হলো পনেরো ষোলো শিক্ষা বর্ষে ছিলাম. corona এ তো দু-বছর খেয়েই গেল, একুশে maybe বের হয়েসী বিশে, বিশে না একুশে বের হয়েসী অ্যাঁ একুশে বের হয়েসী আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি

আবার সামনে আরো খারাপ অবস্থা হবে রোহিঙ্গা দের জন্য কোঠা বানাচ্ছে উম যে রোহিঙ্গা plus হচ্ছে পুরো বিশ্বে যেহুতু অর্থনৈতিক অবস্থা একদম কি বলবো উম মানে খুব ই উম বাজে একটা অবস্থা পুরো বিশ্বের অর্থনৈতিক অবস্থার যে মন্দাভাব তারপর হচ্ছে দ্রব্যমূল্যের জন্য তো জীবন মানও হচ্ছে টাকা বাড়ছে মানুষের কিন্তু জীবনমান কমে গেছে, যত টাকা বাড়বে তত মা~ টাকার মানতো কমবেই তাই না? উম তো সব মিলাইয়া আরকি এখন উদ্যোক্তা যে হব আমরা সেই সাহসটাও পাই না, ঠিক আসে

উম caughing আচ্ছা ভায়া ঠিক আছে তাহলে উম আজকে আর সময় নেই আমার

ভবিষ্যতে আরো এ বিষয়ে আপনাকে, phone টোন দিয়ে আমি help টেলপ চাইতে পারি

যখন মন চায় phone দিবেন সমস্যা নেই আপু, আপনি নিজের যত্ন নিবেন, খেয়াল রাখবেন, সবার সাথে মিলিয়ে মিশে চলাফেরা করবেন আর দেশের অবস্থা খুব একটা ভালো নয়, হ্যাঁ

Arbi আপু. hello. Arbi Arbi কী খবর ভাই ভালো আছেন? এই তো আছি Arbi . আপনার কী খবর? এই তো ভাই আছি Arbi আমিও ভালো. আপনার তো কোনো খোজ খবরই পাই না আজকাল. হম খোজ খবর নিলে না পাবেন. আপনিও তো নেন না, আপনিও তো নিতে পারেন. আসলে ব্যস্ততা, ব্যস্ততা এতটা বেড়ে গেছে, আসলে সময় দেওয়া হয় না, নিজের প্রতিও না.

সবার একই অবস্থা আসলে.

আপনাদের ওখানে. ঠান্ডার কথা আর বলেন না ভাই, যে পরিমান বাজে অবস্থা. খুব ঠান্ডা না? খালি ঠান্ডা? আমাদের এইখানে হচ্ছে অ্যাঁ গত দুই দিন আগে দেখলাম এগারো degree, তো গতকাল দেখলাম বারো degree celsius ছিল. তাইলে বোঝেন কী অবস্থা. ওরে বাবাঃ! আপনাদের তো দেখি তুষারপাত হয়. আমি খবরে তো দেখি কিন্তু আসলে এতটা যে ভয়ঙ্কর অ~ অবস্থা তা তো বোঝা যায় না. তুষারপাত কখন যে হয় আল্লাই ভালো জানে, যে অবস্থা. তুষার পরে দেখেন ঠিকই, আপনার চোখে পরে না. সেদিন রাতে বেরৈছি অ্যাঁ বারোটা না একটার দিকে মনেহয় back করলাম একটা friend এর বিয়ে ছিল মনে হয় পুরা রাস্তা একেবারে কী বলবো মানে উম মা~ bike এ আসতেছিলাম বাসায় গিয়ে অ্যাঁ ভিজে গেছে পা থেকে মাথা পর্যন্ত. আচ্ছা আচ্ছা. তাহলে তো খুব ভয়ঙ্কর অবস্থা. মানে তুষার না পুরো কুয়াশা পরতেসে আরকি. অ্যাঁ এ~ এই~ এইটা অ্যাঁ কী বলবো, it's a kind of তুষার. হ্যাঁ হ্যাঁ, ওই তো তুষারই তো. আমাদের দেশে বলে কুয়াশা, বিদেশে পরলে বলবে তুষার আরকি.

বুঝছেন? উত্তরবঙ্গের আসলে অবস্থা খবরে news এ তো অ্যাঁ যে মানে দেখায়. ঢালাও ভাবেই দেখায় মোটামুটি সব থেকে ঠাণ্ডা যেহেতু পরে. আপনাদের ওই side টাতে. কিন্তু যারা আছে তাঁরা আসলে অনেক অনেক বেশি কষ্টে আছে. আপনি তো তাও Arbi ভালো. যাদের মনে করেন মানে অ্যাঁ কাপড় চোপড়েরও অভাব, থাকা খাওয়ার সমস্যা. তাদের কী অবস্থা একবার চিন্তা করতে পারেন? হম খুবই বাজে অবস্থা.

এটাই আরকি. আমাদের এখানে তো আজকে মনে হইতেছে যে ঠান্ডাটা বেশ ভালো, আমি বের হইছিলাম আজকে যখন দেখলাম যে না বাতাসটা বেশ ঠান্ডা লাগতেসে. আর এই ছাড়া এমনি সব কিছু ঠিকঠাকই আছে বুঝেনইতো শীতের মধ্যে খবর টবর তো দেখেনি. এই রোগ টোগ তো বাচ্চাদের বেড়ে যায়, বয়স্ক লোকেরও তো সমস্যা. এমনিই চলতেছে আসলে. তা, আবহাওয়া news দেখছিলেন কালকে? হ্যাঁ, হ্যাঁ, দেখলাম. শৈত্য প্রবাহ নাকি অ্যাঁ একুশ তারিখ পর্যন্ত থাকে? শৈত্য প্রবাহ হ্যাঁ, হ্যাঁ. আবার একটা নাকি পরবে, কারণ আমাদের এখানে তো আসলে ঢাকায় তেমন একটা বুঝতে পারতেসি না যে খুব শীত যে সেটা মনে হয় না. বাতাস আছ~ আছে আজকে আরকি. বাসার ভিতরে থাকলে খুব একটা ঠান্ডাতে আর পাওয়া যায় না. বাইরে বের হলে বাতাসটা খুব মানে গায়ে লাগে. না শৈত্য প্রভাব already পরে গেছে, আপনি হয়তো ওইভাবে বের হন না ওই জন্য বোঝেন না. seriously কিন্তু ঠান্ডা

না ওই যে. না আজকে তো বললাম না, ওই যে বাতাসটা বেশ ঠান্ডা. রাতের দিকেও ঠান্ডা পরে বেশ ভালো, কিন্তু আসলে দেখেন আপনারা যেরকম fresh বাতাস

এর মধ্যে ঠান্ডা লাগবে কেমনে গায়ে? ট্রাকের ধোঁয়ায় তো মনে করেন অর্ধেক আমরা গরম থাকি. ও আচ্ছা.

ঠান্ডার খুবই বাজে অবস্থা.

আমাদের দিনকাল এই তো যাইতেছে Arbi ভালো. খবর টবর তো দেখেনি. তো metro rail শুরু হইল.

বাণিজ্য মেলা শুরু হইছে, সবকিছু নিয়ে আসলে রাস্তাঘাটের অবস্থা করুণ.

metro rail পাইলেন. metro rail এ আসলে মানে আমাদের সুবিধা তেমন একটা ভোগ করতে পারি নাই. এখনো metro rail এর চেহারাও দেখতে পারলাম না.